time এখানে ক বা room এ বেরিয়েছি এক টা পেরিয়ে গেছে তারপর তো ট্রেনও একটু late ছিল যেতে যেতে প্রায় ওখানে আড়াইটা বেজে গেছে

হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে আর তোর একটা একটা করে department হচ্ছে তো আর তোদের department এ তো মানে পাঁচ মিনিট time লাগবে না হ্যাঁ ওই খালি দেখছে আর ইয়ে করে দিচ্ছে মানে admission করে দিচ্ছে তাই তো হ্যাঁ ওই দেখছে আর দুজন আছে একজন তোর এটা নিচ্ছে তোর receipt copy আর mark sheet টা ওরা দেখছে আর একজন মানে আরেকজন লিখছে ওর অর্ধেকটা লেখা হয়ে আছে ও শুধু just sign টা করছে তোকে দিয়ে দিচ্ছে ওটা receipt copy টা ছিঁড়ে দিয়ে দিচ্ছে আবার তো ওটাই মুহ তো আমাদের তো প্রথম first year এ তোর admission এর সময় তোর একটা ইয়ে ছিল না PFW বলে মানে tuition fees এর জন্য যে টাকাটা কাটে PFWcertificate টা দিলে ওটা ticket টা আরে এটা কাটবে না আহ tuition fees টা আহ আমরা তো সে সময় করিনি সৌভিক নামে ইয়ে করছিল ওখানে একটা ছেলেগুলো ওর PFW হত দিয়ে ইয়ে করে দিয়েছে জানে না ও total সাড়ে আটশো টাকা দিয়ে দিয়েছে দিয়ে সাড়ে আটশ টাকা দেওয়ার পর তারপর এসে আমাদের বলছে যে এই এই তোমার ছিল সে ছিল তো তুই বের কর certificate গুলা দিয়ে তো certificate গুলো তো বের করতে পারছে না কোথায় file এ আছে কোথায় গিয়ে রাখা আছে দিয়ে আমরা আবার পুরো সব file থেকে সবগুলা বার করলাম সবগুলা বার করে দিয়ে ওর PFW তে certificate টা নিলাম আর এই করে আবার গেলাম যেখানে admission হয়েছিল ওখানে গিয়ে দেখি admission বন্ধ বন্ধ করে দিয়েছে কেউ নেই বলে যে ওখানে ওখানে যে sir টা ছিল ওকে বললাম দিয়ে বলল PFWcertificate তোমার প্রত্যেক বছরই লাগবে আর এ বছর তোমার হচ্ছে আবার ইয়ে তোমার ওই BDOoffice থেকে করে নিয়ে আসো তারপর তোমার ভর্তি হয়ে গেছো ঠিকই আছে তুমি যদি নিয়ে আসো তোমার ওই ছশো টাকাটা ফেরত দিয়ে দেয়া হবে গিয়ে দেখো বলছে তুমি তো এখন আনতে পারবে না তোমার পরীক্ষা আছে ঠিক আছে sir দেখব আমি আনতে পারি কিনা বলল ঠিক আছে তুমি যদি আনতে পারো ছশো টাকা ফেরত দিয়ে দেব ফেরত দিয়ে দেবে দিতে পারলে ওই দিকে যাও ইয়ে করো হ্যাঁ আমরা যদি এই সময় করে নিতাম তো আমাদেরও হত

ওই এতটা জানতাম না করে দিয়েছি দিয়ে হয়ে গেছে যখন হয়ে গেছে আর হ্যাঁ কও এতটাও তখন এতটাও বুঝতে পারিনি ওই তো ব্যাপারটা জানতো বাড়ির কাছে যেহেতু ছিল বলে ওই দু বছর দিয়ে দিলাম আর এক বছর আর এক বছর দিলে ই একবারই লাগছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই কত লাগছে তাহলে আমাদের করতে কত লাগবে চারটে আটটা সেমিস ছটা semester না হ্যাঁ আমাদের ছটা semester আড়াইশো করে আড়াই হাজার এই দেড় হাজার আর সাড়ে আটশো করে তিনবার হম সাড়ে আটশ করে তিনবার না সাড়ে আটশ প্রথম প্রথম বার কি সাড়ে আটশো নিয়েছিল না সাড়ে ছশো নিয়েছিল

তেরো তেইশশো টাকা তেইশশো চব্বিশ টাকা মানে তোর হচ্ছে চার বছরের মধ্যেই মানে তিন বছরে চার হাজার টাকা complete হয়ে যাবে

বেসরকারিতে তো এক লাখ হ্যাঁ বেসরকারি এসছে এক লাখেরও বেশি এক লাখের কম হবেনা বেশি মানে তোর শুধু college এ নেই তারপর তোর hostel খরচ খাওয়া দাওয়া খরচ হ্যাঁ সেটাই বলছি মানে তোর এদিকে তিন বছরে প্রায় চার চার লাখ টাকা মতো খরচ হয়ে যাবে আর এখানে তো চার হাজারে এ হয়ে যাচ্ছে মানে তোর college এ এমনিতেই তো hostel এ তো থাকতেই হবে সেটা যেখানেই হোক না কেন হ্যাঁ কাছাকাছি নিলে হতো না অতো হ্যাঁ কাছাকাছি হলে তো বাড়ি থেকে যাওয়া আসা করতে পারতাম হয়ে যেত না আমাদের গ্রামের দিকে হলেও তোর hostel এ বা mess এ এত টাকা করে পড়তো না খরচ আরো কম পড়তো দু হাজার আড়াই হাজার আড়াই হাজারের মধ্যে হয়ে যেত

কি করছিস কি এখন এইতো পড় পড়ছিলাম চেনা তোকে একটু call করি

বইফই সব নিয়ে গিয়েছিলিস বাড়ি না youtube দেখে পড়ছিস না না ওই একটা খাতা এনেছিলাম খালি ওতে কিছুই লেখা ছিল note ছিল কিছু আর বাদবাকি সব youtube থেকে

হুম পরীক্ষার আগে সেই সেই engineering এ এরকমই গোটা semester না পরে তোর হচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে পড়ে পাশ করতে হবে হ্যাঁ দেখি কি হয় হ্যাঁ দিয়ে তোদের চাষবাস কি হচ্ছে বাড়িতে চাষবাস তো আমাদের একটাই তো হয় ধান চাষ ওটা তো বর্ষা সময় হয়

হম আমাদের এদিকে সব হয় কিন্তু আমাদের যেখানে জমি

সেখানে তোর ওই একটাই চাষ করে ধান চাষ আর বাদবাকি করে না আর তোর একটা শুধু আমাদের যদি করা হয় হবে না আর মানে একা single জমিতে করলে হ্যাঁ তুলে নিয়ে চলে যাবে তো সব ওই জন্যই করেনা হম আচ্ছা আচ্ছা ওই জন্যেই বর্ষার সময় ওই চাষ টাই হয় নটা বেজে গেল এবার খেতে যেতে হবে ভাত খেতে যেতে হবে হ্যাঁ বল

এখন আমাদের ওই ধান চাষ আছে তারপর তোর বাদাম জানিস তো বাদাম করে তারপর আরো আছে আরো আমাদের বাড়ির কাছে বেগুন সবজি চাষ আছে বেগুন ঢেঁড়স সবরকম চাচা আমাদের ওদিকে ফুল চাষ সবরকম

হ্যাঁ আমাদের ফুল চাষ হয় মানে ভালো ভালো রকমই হয় তো ফুল চাষ হয় তো কোন station দিয়ে হয় যেন কোন জায়গাটায় ফুল চাষ এখানে তো তোর কোলাঘাট থেকে শুরু হয়ে গেল খিরাই ক্ষীরাইটা তো হচ্ছে মানে ফুলের দেশ

ওখানে কি ওখানে কি থাকার জায়গা আছে না হ্যাঁ থাকার জায়গা আছে নাকি বলল না থাকার জায়গা সেরকম নেই তোর যেতে হবে একদিন সারাদিন ঘুরলি ঘুরে আবার বেরিয়ে চলে গেলি

আহ ফুল তো মানে কি ফুলটা নেই ওখানে

হুম গেছিলাম তো একদিকে একবার station থেকে চারিদিকে ফুল লাগানো

সেটাই দিঘা তে একদম কাছে আমাদের বাড়িতে আমাদের কত লাগবে আমাদের তো ধর পঞ্চাশ কিলোমিটার

একদিনে একদিনেই ঘোরা হয়ে যাই ওই hotel এ থাকতে হয়না কিছু না একটা মারুতি কি একটা স্করপিউ বা বুলারও ভাড়া করে নিলাম দশের মতো ঠিক করলাম ব্যাস চলে এলাম

আমাদের মারুতি মারুতি হলে মারুতি হলে তোর এখন প্রায় দেড় হাজার কি ষোলোশো টাকা নিবে এরকম আর তোর বুলারও করতে গেলে ওগোলা কি বলতো কিলোমিটার হিসাব কেও নিচ্ছে পঁচিশ টাকা করে কিলোমিটার কেউ নিচ্ছে চব্বিশ টাকা করে কিলোমিটার এরকম একটাকা দেড়টাকে ফারাক এরকম কিছু হুম দিঘা গেছিস কতবার গেছিস এই গেছিলাম দুবার এ বন্ধুদের সঙ্গে ওহ গেলেই তো বন্ধুদের সঙ্গেই যাওয়া হবে

হ্যাঁ দিঘাতে বন্ধুদের সাথে যাওয়া উচিত

এইতো আগের বছর এ গেছিলাম ওহ আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে মায়াপুর মায়াপুর গেছিস

মায়াপুর কি তোদের বাড়ি থেকে এখানে কাছেই কাছে হয়

পরীক্ষা শেষ হলে

but fourth semester চালু যখন হবে তখন যাবো হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি তো fourth semester চালু হলে ওই গ্রীষ্মের ছুটি ওই সময়টাই যেতে হবে হ্যাঁ কারণ তোর এই third semester এর পরে কদিন ছুটি দেবে বাড়ি চলে আসবো ওখানে বাড়ি তে মজা করলাম তারপর পরকে এটা চালু semester চালু হলে তো এমনি অতো কই পড়াশোনা করি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেইতো আবার তো পড়াশোনারও তো পরীক্ষার এক সপ্তাহ কি দশদিন আগে হ্যাঁ ওখানে গিয়ে একদিন থাকলাম একদিন থাকতেই হবে

বেলুড় থেকে ঘুরে আস্তে দক্ষিনেশ্বর যাবো হ্যাঁ দক্ষিনেশ্বর যাবো ওখানে ফেরীঘাটে তোর steamer টা ধরবো দিয়ে ওখানে চলে যাব দিয়ে সন্ধ্যা বেলা ওখান দিয়ে আবার auto ধরে চলে আসব auto কি আবার steamer এ চলে আসবো না যদি তোর সন্ধ্যা হয়ে যাই steamer ধর তোর ধর একটা time পর্যন্ত চলে সাতটা কি সাড়েসাতটা পর্যন্ত আরো দেরি হয়ে যেত auto তে চলে এলাম হ্যাঁ ওইতো station এ ফিরে বেলুড় station থেকে আবার বালির বালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোর ওই যে দক্ষিনেশ্বরের ঘাটটাকে কি বলে যেখান থেকে steamer যাই

হ্যাঁ ঐগুলাকেই ফেরীঘাট বলে

হম হম ও জলপথে যাওয়ার মজা যখন তুই পেরিয়ে চলে যাবি ফেরীঘাটটা ছেড়ে চলে যাবি চারদিকে দেখবি জল আয়ের জল

যাবো তাহলে পরীক্ষার পরে

আর তোর ওই দিঘা যে গেছিলি ওখানে তো old দিঘা গেইছিলি হ্যাঁ ওইতো hotel ছিল আর old দিঘা গেছিলাম আহ ওখানে গিয়ে ধরো দেখছিলে মাছধরা দেখেছিলি এমনি তোর trawler এ না তোর জাল ফেলে জাল ফেলে তোর মানে কি বলবো রাতে জাল ফেলে দিলো ভোর রাত থেকে ধর পাঁচটা সাড়েপাঁচটা থেকে জাল টানা শুরু করলো আবার জাল টানবে কত প্রায় পঞ্চাশ জন মতো মানে তিরিশ চল্লিশ জন মতো জালটা টানবে শুধু দেখো দিকে যেতে হয় old না new

ধরে তিরিশ চল্লিশ জন জাল টানবে এবার ওই জাল টানতে আপাতত ওই যে সকল থেকে টানা শুরু করবে মানে প্রায় দুপুর ওই জালটা টেনে নিয়ে আসতে তারপর ওই তো তারপর তোর মাসটা আছে এ করার পর মাসটা ওখানে লিখতে হবে তো কতটা করে মাছ হয় বিক্রি হ্যাঁ অনেক তোর জালটার বিষয়ে বললাম না তিরিশ চল্লিশ জন টানে মানে কত বড় জাল বুঝতে পারলি তো

শংকরপুর গেছিলি ওখানে হ্যাঁ শংকরপুর গেছি শংকরপুর প্রায় তোর হচ্ছে রাতে ভালো লাগে বেশ দৃশ্যটা

হ্যাঁ জলের মানে ঢেউ গুলা আসবে ব্যাপক লাগে দেখতে হ্যাঁ হম নিয়ে খাওয়া দাওয়া কখন করবি দশটা এই সাড়ে নয়টা দশটার দিকে হ্যাঁ আমি হয়ে সাড়ে নটার দিকে নটা থেকে খাওয়াতে শুরু হয় সাড়ে নটা থেকে যাব

আজকে সবাই ছুটবে প্রথম থেকে leg piece নেওয়ার জন্য হ্যাঁ মাংস তো আজকে হ্যাঁ আর যা মাংস হয় কী খাবি আর hostel এ তো রান্না ঐরকম অতো ভালো কি হবে আবার সেই সেই ও ওইগুলা খেয়েই থাকতে হবে ঠিকঠাক

হ্যাঁ সেই IPL আসছে আবার লিখতে হবে IPL পরীক্ষাটা শেষ হলে দেখি যদি হয় তো তোর রে খেলা দেখতেও চলে যাব ইডেনে একদিন time করে

ঠিক আছে কাল তুই আয় তাহলে দু তারিখ

Hello কি খবর কেমন আছিস? কি চলছে বল? অনেকদিন কথা হয়নি। চলছে গো। আর কিছু দেখলে কোনো cinema নাটক বা কিছু? আমার তো অনেকদিন কিছু দেখা হয়নি। Okay হুম

তো এই বলে intimate theatre এর মতন তাইতো?

কটা audience ছিলো approximate? বাহ! ভালো তো যথেষ্ট বড়ই জায়গা।

না দেখিনি ঐটা আচ্ছা না direction টা কার ছিলো নাটকের?

কত এক ঘন্টার play না দেবুর~ পর পর দুঘন্টা আচ্ছা কত ছিলো? হ্যাঁ বল বল কি হয়েছে বল